এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘন জঙ্গল।

ঝিলের আসে পাশে অনেক অনেক গাছপালা আছে আর ঝিলের মাথার ওপর--

এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব সুন্দর বেলুন দিয়ে হ্যাপি বাড্ডে লিখা একটা গিট করা আছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেজ এর ওপর কিছু নিত্য পরিবেশন করেছে কিছু মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে তার মা বাবারাও দাঁড়িয়ে আছে আর--

এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক হাতে মশাল জ্বালিয়ে মশালের মতোন আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে একটা ফুলের কিছু করা আছে লাইট টিং আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাই বাবার মন্দির সাই বাবা আছে আরো দুটো--

এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে ব্যাংকোয়েট ব্যাংকোয়েট গেট টা অর্কিড ফুল ওড়না দিয়ে খুব সুন্দর লাইট দিয়ে খুব সুন্দর ভাবে এই গেট টিকে সাজানো হয়েছে অনুষ্ঠানের জন্য।

এটি একটি বাজার। বাজারে সাধারণত সব কিছুই পাওয়া যায়। বাজারে অনেক দোকান আছে। একটি মুদির দোকানও আ--

এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বঙ্গ সরকারের মহকুমার শাসকের কার্যালয় এখানে যাবতীয়--

আর সবুজ গাছ পালা দেখ দেখা যাচ্ছে।

পরেই ব্যাঙ্ক -এর পাশেই একজন দাঁড়িয়ে আছে আর কিছু বাইক সাইকেল রাখা আ--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাঠ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টিনের সেট করা ঢালাই একটা বাড়ি--

ইয়োগা জিম এক্সারসাইজ করতে তারা এক্সারসাইজ করলে তাদের শরীর মন সবই সুস্থ থাকে আর এক্সারসাইজ করা মানুষের পক্ষে খুবই জরুরি জরুরি।